কথ্যরূপে ছিল এবং তাতেও বর্তমান সময়ের চলচ্চিত্র ও উপন্যাস উপভোগের মতো একই উপাদান ছিল। গল্প বলা বিভিন্নভাবে বিবর্তিত ও পরিবর্তিত হয়েছে। অনেক বিনোদন যেমন সংগীত ও নাটক এখনও জনপ্রিয় কিন্তু ব্যক্তিগত পছন্দ ও সাংস্কৃতিক অভিব্যক্তির সাথে সামঞ্জস্য রাখতে বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। অনেক ধরন আবার অন্য আরেক ধরনের সাথে যুক্ত হয়ে গেছে। যেমন নাটক, গল্প বলা, গল্প ও একসাথে খাদ্য গ্রহণ মূলত সংগীতের আবেদন বৃদ্ধি ক'রে। খেলাধুলা অন্য কাজের সাথে জড়িয়ে হয়ে সে কাজের আবেদন বাড়ায়। কিছু বিনোদন বিভিন্ন প্রতিযোগিতার প্রয়োজনীয় কর্মকাণ্ড থেকে এসেছে

না করে লম্বা দণ্ড দিয়ে প্রশস্ত খাল পার হত। আবার অনেকে মনে করেন pole vaulting যুদ্ধ চলাকালীন পরিখা সমূহ পার হতে ব্যবহৃত হয় হতো। এ ধরনের খেলায় অত্যাধুনিক সরঞ্জা মাদি ব্যবহৃত হতো। vaulting দণ্ড মূলত ফ্রাক্সিনাস হিটরি ও হেঁদেল গাছের কাঠ থেকে তৈরি করা হয়। উনিশশো শতাব্দীতে বাঁশ ব্যবহৃত হতো এবং একুশশো শতাব্দীতে এসে এখন দণ্ডগুলো carbon fiber দিয়ে তৈরি করা হয়। অন্যান্য কর্মকাণ্ড যেমন রণ পা এ হাঁটা এখনো circus এ দেখা যায়। রোমান সাম্রাজ্যের সময় জনপ্রিয় মল্লযুদ্ধ খেলা শাস্তি ও বিনোদনের সম্মিলিত রূপ। বিনোদন সামাজিক উত্থান যেমন যুদ্ধ বিপ্লবের কারণে বিভিন্ন রূপ ও অভিব্যক্তিতে বিবর্তিত হয়েছে। উদাহরণস্বরূপ - চৈনিক সাংস্কৃতিক বিপ্লবের ফলে communist party, opera কে পৃষ্ঠপোষকতা প্রদান ক'রে এবং প্রথম বিশ্বযুদ্ধ মহা মন্দা ও রুশ বিপ্লব বিনোদনের প্রভাব বিস্তার করে। রাজ সভায় বিনোদন - সামন্ততান্ত্রিক ও রাজসভা পেশাদারী বিনোদনের প্রশিক্ষন ক্ষেত্রে ও পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। বিভিন্ন সংস্কৃতিতে রাজপ্রাসাদ দুর্গ কেল্লা বিভিন্ন রকম ভাবে ব্যবহৃত হয়েছে। উদাহরণস্বরূপ - মায়া সভ্যতায় রাজস্ব সমূহের দর্শকেরা রাজপ্রাসাদের সামনে বড় চত্বরে আসতো এবং তাদের সুবিধামতো উঁচু স্থানে বসতো, যাতে দূর থেকেও দেখা যায়। রাজসভায় বিনোদনের বিভিন্ন সংস্কৃতির মিলন ঘটতো। উদাহরণস্বরূপ - মুঘলরা প্রথম দরবার প্রথা চালু করে এবং ব্রিটিশ সাম্রাজ্য সময়কালেও ভারতীয় এই প্রথা দেখা যায়। কোরিয়ার রাজসভায় বিনোদন এর উদ্দেশ্যে

এক সময়ের কিছু জনপ্রিয় রূপ আর পরে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। উদাহরণস্বরূপ ইউরোপে প্রারম্ভিক কয়েক শতাব্দীতে অপরাধী ও সমাজচ্যুতদের শাস্তি প্রদানে অংশগ্রহণ করা বিনোদনের গ্রহণযোগ্য এবং জনপ্রিয় রূপ ছিল। ওদিকে জনগণকে অপদস্ত করার স্থানীয় বিনোদন হিসেবে গৃহীত হতো। এমনকি ফাঁসিতে ঝুলিয়ে বা মস্তকচ্ছেদ ক'রে মৃত্যুদণ্ড জনগণকে সতর্ক করে দেওয়ার জন্য প্রদর্শিত হতো। এবং তাও বিনোদনের অংশ হিসেবে গৃহীত হতো। এই ধরনের শাস্তি বিনোদনের হিসাবে উনিশশো শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল এবং এরপর এই ধরনের জনসম্মুখে ফাঁসিতে ঝুলানো লেখক ও দার্শনিকদের কাছে ঘৃণ্য হয়ে ওঠে। চার্লস ডিকেন্স ও উইলিয়াম আঠেরোশো চল্লিশ সালে নিউগের জেলে একটি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু সম্পর্কে লিখেন, প্রাণদণ্ড একপ্রকার কদর্য বিনোদন। শিশুতোষ - শিশুতোষ বিনোদন মূলত খেলাধুলো কেন্দ্রিক এবং তা আমাদের মানসিক বৃদ্ধি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের জন্য বিনোদন বা বয়স্করা বিভিন্ন উপায়ে তাদের শিক্ষা দিয়ে থাকে যেমন পুতুল, ভাঁড়, সং এবং cartoon যেসবের প্রতি শিশুদের আবেদন রয়েছে এবং বয়স্করাও তা উপভোগ করে। শিশুরা সবসময় খেলাধুলা করতে ভালোবাসে।

অঙ্কিত চিলড্রেন্স গেমস একটি প্রসিদ্ধ চিত্র। চিত্রে দেখা যায় শিশুরা বিভিন্ন রকম খেলায় মেতে আছে। শিশুদের কয়েকটি খেলার মধ্যে উল্লেখযোগ্য হলো marble লুকোচুরি, সাবানের ফেনা ছোড়া, অন্য কাউকে পিঠে বহন করা। কৌতুকাভিনয় - কৌতুকাভিনয় বিনোদনের ধরন ও উপাদান উভয় এটি হাসি এবং পরিতৃপ্তি প্রদান করে। কৌতুক আভিনয় সাহিত্য, theater, opera, চলচ্চিত্র ও games সহ বিনোদনের বিভিন্ন রূপের গুরুত্বপূর্ণ উপাদান। রাজ দরবারে যেমন বাইজেন্টাইন court এ এবং বৃত্তশালী বাড়িতে মুখাভিনয় humour এর কেন্দ্রবিন্দু ছিল এবং শুধুমাত্র সম্রাট বা রাজকীয় পরিবারের সদস্যই নয় বরং রাজদরবারে সকলেই এতে আনন্দ পেতো। মধ্যযুগীয় সময় সকল কৌতুকাভিনয় ধরন যেমন - ভাঁড়, বিদূষক, কুজো

ক্রীড়া - ক্রীড়া প্রতিযোগিতা সব সময় জনগণকে বিনোদন প্রদান করেছে। খেলোয়াড়দের থেকে দর্শকদের পৃথক করতে stadium ও auditorium তৈরি করা হয়েছে। এছাড়া recording ও সম্প্রচারের প্রযুক্তি খেলার স্থান থেকে দূরের দর্শকদেরও খেলা দেখার সুযোগ ক'রে দিয়েছে। ফলে দর্শকদের পরিমাণ পূর্বের থেকে বেড়েছে এবং এই ধরনের খেলাধুলা আরো জনপ্রিয়তা লাভ করেছে। বৈশ্বিক আবেদনেও প্রেক্ষিতে football ও cricket বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় দু'টি খেলা। এই দুই খেলার প্রধান আন্তর্জাতিক প্রতিযোগিতা বিশ্বকাপ এবং test cricket পৃথিবীর বহু দেশে সম্প্রচারিত হয়। খেলার সাথে জড়িত রা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে তাদের বিনোদনের প্রধান উৎস হিসেবে গুরুত্বপূর্ণ। এই দুই খেলার সাথে তুলনীয় এবং ক্রীড়ার দীর্ঘ রূ~ রূপ Tour de France বৈশিক আবেদন লাভ করেছে। খেলাটি বিশেষ কোন stadium এ অনুষ্ঠিত না হয়ে stadium এর বাইরে কোনো গ্রামাঞ্চলে অনুষ্ঠিত হয়। কি গো কেমন আছো? হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছ?

হ্যাঁ ভালো আছে তোমাদের বাড়ির সবাই ভালো আছে?

অনেকদিন না এই কাজে ব্যস্ত দিয়ে এই দেখো শুয়ে শুয়ে mobile টা দেখতে দেখতে তোমার number টা সামনে এলো দিয়ে একবার call করে নেই নাইলে তো তুমি বলবে ভুলে গেছি সেই জন্য একবার call করে না না ঠিক আছে আমারও একটু কাজের চাপে তোমার আহ হয়না সেভাবে phone করা অনেকদিন পরে তোমার phone টা আসলো ভালো লাগলো সত্যি তুমি তো ভুলেই গেছো তুমি তো একবার call করতে পারো না বলা হয়নি তোমাকে office এ আমি কাজ করছি এখন তো সে হিসেবে প্রথম প্রথম তো তো সেই হিসেবে একটু time টা কমই পাচ্ছি সে হিসেবে কারো সঙ্গে এই কথাবাত্রা হয় না এখন ও তবে office এ কাজ একটু চাপই বটে নাকি? হ্যাঁ একটু চাপই আছে গো তুমি এখন কি করছো? আমি এই চাষবাস বাবার সাথে একটু মাঠে যাই ঘরেরই কাজ করি ঘরের জমি জমি জমা দেখাশোনা করি ওটাই এখন হম ভালো করো সেটাই এখন পড়াশোনা করে তো যে চাকরির অবস্থা সেজন্য ঘরে বস থেকে থেকে কি বলবো boring হয়ে গেলাম সে সেজন্যই বাবা মার সাথে সত্যি বলতে গেলে তুমি ঘরে বসে থেকে boring হয়ে যাচ্ছ আমি office এর কাজে boring হয়ে যাচ্ছি এতটা বিরক্ত লাগছে তোমায় কি বলবো সত্যি ও তাই? হম কারণ ভাবে সবাই মানে একটা job করা মানে বিশাল একটা ব্যাপার কিন্তু যে করে সেই বোঝে বলেনা সেই রকম হাল হয়েছে আমার ও সেটাই আমরা গ্রামে থাকি তাই না সেজন্যই বুঝ আমরা ভাবি কি office এ কাজ করছে বসে বসে খুব ভালোই আছিস সত্যি সবারই একটা ভাবনা office এ কাজ করা মানে বসে বসে খুবই আনন্দ কিন্তু চাষবাসের মতো কষ্ট বলব না কিন্তু চাষবাসে যতটা কাজ আর তার fifty percent এর বেশি seventy percent তো বটেই একটু হলেও যে অন্য কাজেও চাপ আছে কিন্তু চাষবাস টা অনেকটাই বেশি কষ্টকর রোদ হলেও বৃষ্টি হলেও সব দিকটাই মেনে দেখতে হবে অনেকটা কষ্ট আছে চাষবাসে ঠিকই বলছ কারণ চাষবাস টা হচ্ছে প্রাস পারিশ্রমিক চাপ পরিশ্রম হয় বেশি এবং তোমাদের কাজটা হচ্ছে মানসিক চাপ mental বা মাথায় মাথা খাটিয়ে কাজ করতে হয় না সেইজন্য তোমাদের চাপটা বেশি পরে যেহেতু computer হ্যান ত্যান এসব নিয়ে সারাদিন কাজ সেটাই computer এর সামনে বসে থেকে চোখগুলো ছানি পড়ে যায় চোখের নিচেও দাগ পড়ে যায় বসে থেকেও আহ বলতে গেলে পিঠের শিরদাঁড়া সবকিছু একদম পুরো হয়ে যায় ব্যথা করতে লাগে কি বলবো তোমায় সত্যি

সেটাই তোমাদের মাঝে মধ্যে তো খেলাধুলা এসব তো করোও না হম মাঝেমধ্যে খেলা সে হিসেবে করাও হয় না তোমরা গ্রামে থাকো এখন খেলাধুলো তো তবুও করতে পারো হয়তো যে হিসেবে একটু বড় হয়ে গেছো তো সেই হিসেবে একটু হলেও খেলো but আমাদের সেটাও হয় না গো এদিকে সেটাই শরীরটাতো আস্তে আস্তে কি বলবো আর পল্টি মুরগি বোঝো সে তাই হয়ে যাচ্ছে সেটাই সেটাই একদম সত্যিই তাই হয়ে যাচ্ছে একদম কারণ সকালে উঠে office office থেকে ঘর খেয়ে দেয়ে সারাদিন বসে থাকছো chair এ কি হবে শরীরের না দৌড়াদৌড়ি করছ না ছোটাছুটি করছো শরীরের তো কোন

আমার বাড়িতে এসে কোথাও যে একটু বেরোবো সেটাও মন হয় না আবার এসে বাড়িতে পড়ে যাও তো এইরকমই চলছে দিনগুলো কি বলব বলো তোমার বলো কি রকম কি চলছে দিনগুলো? আমাদের তো বিন্দাস গ্রামে আমাদের বিন্দাস এই সারাদিন ধরো সারাদিন না ওই ধরো সকালে যায় বারোটা একটা দুটো তিনটে খুব জোর কাজ করি মাঠে মাঠে কাজ করি বলতে আমি ধরো কাজ ভালো পারি না তবে দেখাশোনা করি এ কি লাগবে জোরা বিষ যেগুলো আমাদের কীটনাশক দেয় জমিতে বিষ যেটা বলি আমরা এগুলো লাগবে তারপরে আমাদের যে labour কত লাগলো না লাগলো এসব দেখাশোনা করি ধরো তারপর বিকেলে এসে আমাদের এপাশে একটা ground আছে ওখানে খেলাধুলা তারপর সন্ধ্যে সন্ধ্যে ওই একটুও ব্যাডমিন্টন এসব খেলি দিয়ে বাস রাতে এসে খায় দায় শুয়ে পড়ি আবার সে সকালে সেটাই গো আহ তোমাদের তো আমি দেখেছি একবার তো তোমাদের বাড়ি গেছিলাম মনে হয় মনে আছে তো তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার শীতের সময়তে এসেছিলে তুমি হ্যাঁ তো সেই হিসেবে তোমাদের ground টা অনেকটা better এখন মনে হয় আরো ভালো হয়ে গেছে না ground টা? হ্যাঁ ground টা ভালো হয়ে গেছে এইতো আমাদের সামনে সপ্তাহে আমাদের বার্ষিক প্রতিযোগিতা আছে school থেকে যেটা খেলা হয় না বাচ্চাদের বাচ্চাদের বলতে এই Five to eleven twelve sorry twelve অবদি ও মানে খেলা আছে নাকি ওখানে? হ্যাঁ এই যে high jump long jump run দৌড় আলু দৌড়

School এ groud ছিল না নদীতে নিয়ে যেত খেলাতে নদীতে পুরো ফাঁকা সেটা তোমাদের ওখান থেকে তো বলতে গেলে নদীটা অনেক কাজ তার জন্য না হ্যাঁ এই ধরো এক কিলোমিটার ও না এক কিলোমিটার হ্যাঁ হয়ে যাবে এক কিলোমিটার সেখানে এক কিলোমিটার কিছু না আমাদের school থেকে সেটাই আর ব্যাডমিন্টন আহ মনে হয় এখনো তো খেলো তুমি তো যাই হোক ব্যাডমিন্টনে একটা ভালো player বলতে গেলে দেখেছি আমি যতটুকু এই মোটামুটি খেলি ধরো আমরা প্রতিদিন খেলি সেজন্য একটু ভালোই খেলি তুমিও তো দেখেছি মোটামুটি খেলো সবাই মিলেই খেলি ওই আর কি এখন বলার মত তাই বলছ যে আমিও ভালো খেলি but আমি নিজেই জানি যে আমি কতটা ভালো player না না বেশ তুমি ভালো খেলো তো তোমাদের ওখানে আহ school থেকে খেলা ধুলো সব আয়োজন করা হয়েছে নাকি? হ্যাঁ আয়োজন করা হয়েছে তবে এমন দিন আয়োজন করা হয়েছে মানে বলতে পারো ধরো দু'চারটা team ব্যাডমিন্টনের team আসবে আমাদের ওখানেও খেলতে ঠিক আছে এই ছোটখাটো ধরো

ও তাই নাকি? এবার ধরো ground এ আমরাই খেলি আমাদের গ্রামের পাশে বা আমাদের পাড়া যেটা বলি আমাদের পাড়ার পাশে

সেজন্যই আমাদের school এর শিক্ষক আমাদের কাছে এসেছিলেন

দিয়ে বললেন যে দেখো আমরা এখানে আমাদের school এর যে final খেলাটা আছে

তোমরা একটু সহযোগিতা করো আমাদের school কর্তৃপক্ষকে হম

এই ধরো ওই Run দৌড় খেললে যে দাগ দিতে হয় না চুন দিয়ে সাদা সাদা

যে সারি সারি করে ওগুলো করার জন্য তো ছেলে লাগবে একদম তো ভালোই হয়েছে কারণ শিক্ষকদের পাশে থাকাটা সত্যি অনেক আহ ভালো ব্যাপার কারণ তোমরা গ্রামের ছেলে এবং তোমাদের গ্রামে school টা তো সেই হিসাবে তোমাদেরকে পেলে তাদের আহ সাহায্য অনেকটা হয়ে যাবে তাদের দাগ দেওয়া থেকে হম high jump করা থেকে সবকিছু দিক থেকে তাদের অনেকটা help হয়ে যাবে তোমাদের কাছ থেকে তো ভালই করেছ সেই দিকটা থেকে যে তাদেরকে সাহায্য করছো সেটাই কারণ ধরো আরো পাঁচ আরো পাঁচটা school থেকে আসবে এখানে খেলতে যেহেতু সেহেতু আয়োজনে যেন কোন কমতি না থাকে কারণ আয়োজনে কমতি থাকলে বলবে আমাদের গ্রামে school টারই নাম খারাপ হবে সেজন্য বললাম আমরা ও যে দেখুন sir ঠিক আছে আমাদের আমরা যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করবো সেটাই আর তোমাদের ওখানে কি মানে পাঁচটা school মিলে খেলা হবে না একটা একটা school করে আলাদা আলাদা team করে না কি রকম? ধরো পাঁচটা school এর ছেলেগুলো আসবে মানে school এই খেলা হয়েছে ওদের ঠিক আছে দিয়ে যে ছেলেগুলো first second third বা যে একটা মানে কি বলবো

বা জিতেছে খেলাটা তারা ধরো তাদেরকে নিয়ে আসবে মানে পুরো school টা আসবেনা যেগুলো যে ছেলেগুলো একবার বিজয় প্রাপ্তি করেছে তাদেরকে নিয়ে আসবে এবার পাঁচটা school থেকে ধরো তিরিশটা ছেলে এসছে

ছটা ছটা করে ধরো তাহলে এই তিরিশটা ছেলের মধ্যে এখানে run দৌড় হবে আলু চোর আলু দৌড় এসব খেলা গুলো আছে যে যে যে step by step খেলবে যে ছেলেগুলো

তাহলে তো মানে তোমাদের school থেকে অনেক বড়োই বড় ভাবে খেলাটা হচ্ছে তাই না? হম বেশ বড় ভাবে খেলাটা হচ্ছে কারণ school থেকে school কর্তৃপক্ষ আছে এবং আমাদের পাশে আছে block block এর কর্তৃপক্ষ আমাদের BDO sir হ্যাঁ আরো ব্যক্তি মহাশয় সব আসবে আমাদের খেলার judge হিসেবে ওরা থাকবে ওখানে বেশ একটা বড়সড়ো খেলারই আয়োজন করা হয়েছে তাহলে তো তারা যারা মানে জিতবে খেলাটা তাদের জন্য পুরস্কার গুলো তো মানে ভালো ভালোই আছে তাই না? হ্যাঁ পুরস্কার তো অবশ্যই ভালো ভালো আছে কারণ যেহেতু আমাদের কি বলবো একটা বড় খেলা হচ্ছে নিশ্চয়ই পুরস্কার ভালো আছে এবং তার সাথে সাথেও ধরো ওই school বা আমাদের block Committee থেকে একটা করে certificate এবং যে জিতবে তাকে একটা medal পুরস্কৃত করা হবে

But তবুও যদি আসে সে ছেলে তো তাদেরকেও নেওয়া হবে না নেওয়া হবে না? না কারণ নেওয়া হবে না না কারণ এটা হচ্ছে final খেলা বুঝলে?

মানে যারা ধরো pass করেছে বা যারা কি বলবো যারা ধরো জিতেছে মানে খেলাটা বা বিজয় প্রাপ্তি করেছে যারা first second third এর মধ্যে এসছে মানে তাদেরকে নিয়ে একটা school এর সঙ্গে আরেকটা school এর এরকম ভাবে খেলা হবে তো সেখানে অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে না হ্যাঁ সেটাই কারণ অংশগ্রহণ করতে পারতো তখন যখন ধরো school এর মধ্যে খেলাতো তখন কারণ তখন ধরো সব ছেলের মধ্যে competition হতো বুঝলে? হম হম হম একদমই বুঝেছি তখন ধরো একশোটা ছেলে run দৌড় করছে একশটা ছেলের মধ্যে তিনজন first হয়েছে বা second হয়েছে বা third হয়েছে তো সেই ছেলেদের মধ্যে এখন খেলা হচ্ছে মানে final খেলা ও এরকম তোমাদের খেলাটা মানে পরিচালিত হচ্ছে আর কি কারণ আমাদের এখানে ground বলতে আমাদের যে ground আছে সেটাই একটা ভালো ground বড়ো এবং বেশ ভালো ground বুঝলে? হ্যাঁ আমি তো দেখেছি তার জন্য না তোমাদের তাহলে তো আহ যে school থেকে খেলা গুলো হচ্ছে তাহলে তো তোমাদের ওখানে গ্রামে ভিড়ভাট্টাটাও অনেক হয়ে যাবে জমে যাবে একদম কারণ খেলাটা তো অনেক সুন্দর ভাবে হবে হাঁ প্রচুর লোকজন আসবে কারন যেহেতু একবারে main final খেলা এবং অনেক অন্যান্য school থেকেও খেলা মানে হবে অন্যান্য school এর ছেলেগুলোরাও খেলতে আসবে

এবং সে হিসেবে school এর ও ছাত্র ছাত্রী বা master তাদের guardian এবং তারাও আসবে বুঝলে? বুঝলাম বুঝলাম একদম

নিশ্চয়ই আমার তো অনেক যাওয়ার ইচ্ছা আছে গো কিন্তু এদিকে দেখি আমার ভালো লাগলো তোমাদের ওদিকটা শুনে কারণ আমি শুনেছি যে একটা school এর ছেলের সঙ্গে আরো আরকি অন্য ছেলেদের খেলা হয় তুমি যখন বলছ একটা school এর আরেকটা school এর তখন তো খেলাটা ভালো ভাবে জমবে আমরাও যাওয়ার ইচ্ছা করছে দেখি এখন হয়তো office টা যদি ফাাঁকা পায় সে হিসেবে বুঝলে

চেষ্টা করবে একদিনের ব্যাপার একদিন আসবে খেলা দেখবে এবং সাথে সাথে তোমার ব্যাডমিন্টনও খেলা হয়ে যাবে যেহেতু আমরা একটা ছোট্ট খাটো আয়োজন করা হয়েছে ওই দিনেই বুঝলে?

সত্যি তাই ব্যাডমিন্টন টা সত্যিই আমার অনেকটা favourite খেলা গো অনেক দিন পরে খেলব যদিবা খেলি তো চেষ্টা করব আমি যাওয়ার অনেকটা যাওয়ার চেষ্টা করব বুঝলে আর যদি যাই তালে আমি তোমাকে জানিয়ে দেবো একবার phone করে বুঝলে? জানিয়ে দিও এবং আমাদের গ্রামে ঘোরা হয়ে যাবে গ্রামটা পুরোটা ঘুরে নেবে একবার নিশ্চয় নিশ্চয় কাকু কাকিমাদের সঙ্গেও দেখা হয়ে যাবে অনেকদিন পরে আর কি কথাও হয় না সেরকম তোমার সঙ্গে অনেকদিন পর হল সেটাই সব কাজে ব্যস্ত না তুমি office এ ব্যস্ত আমি ধরো এ ধারে চাষবাস এই সারাদিন পারিশ্রমিক করে গিয়ে বাড়িতে সাতটা আটটা নটা হতে হতেই ঘুমিয়ে যায়

সেরকম ভাবে কাওকে phone করা হয় না ঠিক আছে আর তুমি একদিন আসো নাহলে এদিকে বেড়াতে বুঝলে আমার মিষ্টি খাওয়ানো বাকি আছে job পেলাম তা তো সে হিসেবে মিষ্টিটাও খাইয়ে দেব আমার friend দেরও আরকি দেওয়া হয়নি treat তো তোমাদের সবাইকে মিলেই দিয়ে দেব বুঝলে তো একদিন আসো বেড়াতে

ঠিক আছে আমি যাবো আর ঠিক আছে বেশ তাহলে রাখি এখন আমি যাওয়ার চেষ্টা করব একবার phone করে জানিয়ে দোবো তোমাকে ঠিক আছে তাহলে ঠিক আছে বেশ bye হ্যাঁ।

ওহ পুজা! হ্যাঁ, হ্যাঁ, বল পুজা এতোদিন পর হ্যাঁরে সবই ভালো আছে আমার তো তুই বল কেমন আছিস? এই একটু TV দেখছিলাম রে হ্যাঁ, TV তে news যে দেখছি আর বলা যা~ আর বলা যাচ্ছে না রে কী ব্যাপার বলি, ওফ কী করছে এসব মানুষরা এই recent news শুনতে পেরেছিস? ওই হ্যাঁ, শুধু ভবানিপুরেই না রে, পুরো কলকাতাতে ওদের group এদিক ওদিক হয়ে, মানে তারা বেশীরভাগ মেয়েদের college এ যাচ্ছে, আর মেয়েদের college এর আশেপাশে সব মেয়েদেরকে, মানে জিজ্ঞেস করছে যে, কোথায়, মানে, জায়গা টা কোথায় বা কোন bus যায় হ্যাঁ, হ্যাঁ, যোগেশচন্দ্রের কোথায় বলতো? ওটা তো মনে হয় আনোয়ার শাহ্ road এর ওইদিকে না? হ্যাঁ,

তখন কলকাতায় বেশি ছিল না ওটা না, হ্যাঁ, আর ছোটো ছোটো গ্রামের দিকে ছিল

ওহ, তাহলে আমি এতো জানতে পারিনি রে

হ্যাঁ, সেটাই তহ কোন্ বন্ধুটার সাথে হয়েছে বলত, আমদের college এ আমাদের সাথে যে পরত নাকি, ওই যে junior ছিল একজন যার সাথে তুই কথা বলতি ওই যে একটুক পাতলা করে মেয়েটা হুঁ হুঁ, হুঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ওহ, কবে হয়েছে সেটা? আচ্ছা, আচ্ছা, না তাই ভাবছি, তুই বন্ধু বলছিস college এ, তাহলে দেখি একটু জিজ্ঞেস করি আরকি

দল বেধেঁ আছে এর এখানে, আর কলকাতার south এর দিকে এখন বেশি হচ্ছে, ঢাকুরিয়া, একজনকে নাকি জিজ্ঞেস করেছে রাসবিহারিতে ঢাকুরিয়া যাব রাসবিহারিতে college আছে না ওখানে জিজ্ঞেস করেছে, ঢাকুরিয়া যাব, তুমি কোন bus যাবে একটু বল আমায়, আর এরকম এসে, তারপর ও বলছে আমি জানিনা, stranger দেখে আরকি, অচেনা মানুষকে ওত কথা বলেনি সে মেয়েটা আর তারপর, ওকে, ওকে কি করেছে, আবার চলে গেছে, আবার দেখছে ও যখন দাড়িয়ে আছে, ওর পাশে এসে ওকে touch করছে, সব মানে কি কি বলব আর, আর বলছে ওই মেয়েটা নাকি তিনটে তার সাথে বন্ধু ছিল তাই জন্য় ও বেচেঁ গেল, নাহলে কি যে হত সব আজব গজব একদম শুনতে পাচ্ছিনা এই খবর মানে এখন রাস্তায় বেরোনো মুসকিল হয়ে যাচ্ছে বাচ্ছাদের তাও আমরা বোস দাখিল করে নিতে পারি কিন্তু ছোট্টো মা~ ছোট্টো যে বাচ্ছার যে এখন যারা এখন first year তারা ঢুকেছে, তারা কি করতে পারে এইগুলো